বিভিন্ন ধরনের মাছ রয়েছে টেবিল রয়েছে তার উপরে রয়েছে মোবাইল ।

খয়েরি কালার -এর লাইটিং টিন -এর চাল দেয়া ।

প্রিমিয়াম জমা নেয়া হয় এল. আই. সি. প্রিমিয়াম পয়েন্ট ।

বাক্স - এর ভেতরে রয়েছে হারমোনিয়াম ব্যাগ রয়েছে পাশে শার্প বোতল টাইট শার্প শানের উপরে রাখা রয়েছে শানটি ফাটাও রয়েছে ।

জলের প্রপাত রয়েছে অনেক ডিজানিং রয়েছে সিঁড়ি রয়েছে ।

এমনি ও রাতের অন্ধকারে লাইট ।

অনেক উঁচু টাওয়ার টাওয়ার - এ অনেক কানেকশন তার ভর্তি টাওয়ার লো লো লোহার পার্ট রড পাশে ইঞ্জিন ও দূরে --

সাদা কালার করা উপরে জলের ট্যাংকি কাঁচের দরজা দুদিকে রয়েছে দুটি বাঁশ হলুদ কালার -এর।